সিংহ রয়েছে ঠিক তার পা ডানদিকে রয়েছে মা সরস্বতী আর মা সরস্বতীর পাশে রয়েছে--

দুটি গাড়ি আছে পেছনে একটি গাড়ি রয়ে গাড়ি রয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং এ এপাশ দিয়ে একটি লরি যাচ্ছে--

এইটি একটি রাস্তার ছবি যেখানে সামনে পেট্রল পাম্প রয়েছে একটি সামনে লাইট পোস্ট রয়েছে লাইটপোস্ট এ ছোট ছোট সাউন্ড বল লাগানো রয়েছে।

সামনে লাইট পোস্ট - এ গুপ্তা সেলস - এর সাইনবোর্ড লাগানো রয়েছে। ওপরে গুপ্তা গারমেন্টস্ গুপ্তা এর সাইনবোর্ড লাগানো রয়েছে।